এটা একটা শোরুম | এখানে গাড়ি আছে চারিপাশে গাড়ি আছে বাইক তারপরে টাটাসুমো গাড়ি | মানে ঘরটা গিলির দিয়ে ঘেরা |

এটা একটা বড়ো দোকান দোকানের দুধের ব্যবসা চলে বড়ো বোর্ড মারা আছে পাশে সাইকেল আছে হলুদ হলুদ দুধের সব দাঁড় করানো ও জল দিয়া হয়।